নীল কালার -এর পাঞ্জাবি পরে আর লোকটির সামনেই একটি টবে সবুজ কালার -এর গাছ রয়েছে ।

তার পাশেই একটি দোলনাও আছে।

আর অনেক ছাত্রছাত্রীও সেখানে রয়েছে।

অ্যা ছেটির নাম এন.ভি.সি.সি -এর শপিং সেন্টার ।

আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটি পুকুরে আহ দুটি হাঁস অম রয়েছে এবং আর দেখতে পাচ্ছি যে সেখানে আহ কয়টি পদ্ম পাতাও ভেসে রয়েছে।

এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে একটি পুকুর আছে।

যেখানে লেখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটি বাস দাঁড় করানো রয়েছে এবং একটি বাস এর সামনে লেখা ই টোয়েন্টি ফাইভ হাবরা ধর্মতলা এবং বাস টির পাশে একটি কুকুরকে আমরা দেখতে পাচ্ছি।

আর বেড -টির পিছনের দেওয়ালেই দুটি ফটো টাঙানো রয়েছে ।